আমরা এখানে একটি লম্বা বড়ো দীর্ঘ সাদা রঙের মসজিদ দেখতে পাচ্ছি। এখানে একটি বড়ো দরজা রয়েছে এবং অনেক গুলি জানালা রয়েছে।

এবং অনেক গুলি লাইট জ্বলছে ওপরে এবং লেখা রয়েছে কসমো বাজার এবং কিছু সিঁড়ি রয়েছে পরে ওঠার জন্য এবং একজন ব্যাক্তি সেখানে ভিড় করছে ।